সামনে আমি পিছনে একটা স্কুল আছে। ওর পাশে একটা স্কুল আছে। স্কুলের মাঠ মনে হয়। সবুজ ঘাস আছে ওর।

এটা একটা গার্ডেন গার্ডেন একটা মহিলা জল দিচ্ছে। বড় একটা লম্বা পাইপ গাছ গুলো ছোট ছোট আছে বড় আছে দেখতে খুব সুন্দর ।

এটা একটা গ্যারেজ একটা ছেলে হাফ প্যান্ট পড়ে কিছু খোলাখুলি করছে।